এইখানে যে ফটো -টি দেয়া রয়েছে সেখানে --

এ চুল কাটাতে এসছে এই মুখটা চুল কাটাতে খুবই সুন্দর হয়েছে --

এটি দেখতে খুবই সুন্দর লাগছে ।

ধোসার মধ্যে সবুজ রঙের একটা কি চাটনি মতো দেয়া হয়েছে এবং ধোসাটি --